রাস্তার মধ্যে অনেক গাড়ি রয়েছে. যেন মনে হচ্ছে রাস্তাটা নতুন ভাবে তৈরী হবে।

সিঁড়ি বেয়ে বেয়ে সে এগিয়ে চলেছে। পাশ--

ছবিটি দেখে মনে হচ্ছে যে এখানে একটি বিল্ডিং কনস্ট্রাকশন -এর কাজ চলছে।

ছবিটি দেখে মনে হচ্ছে যেন একটি সূর্য ডুবছে।

এখানে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে।

ছবিটি দেখেই বোঝাই যাচ্ছে যে এটি একটি চার্চ এর ছবি।

ছবিটি দেখে বোঝাই যাচ্ছে কোনো ব্যাক্তি তার নাচ এর পারফরম্যান্স দেখা--

ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি শপিং মল এর জায়গা।

পাশে অনেক ঝোপঝাড় একটি যদিও বয়ে চলেছে মাঝখান থেকে।

নদীটির রং সবুজ বলেই মনে হ--